তার উপরে আরেকটি ড্যাম রয়েছে।

ড্যামের জল রয়েছে সবুজ কালারের ।

পেট্রোল দেওয়া হয় গাড়ি দেখে।

অনেকগুলি গাড়ি দাঁড় করা আছে সারি সারি।

যে বাড়িটি খুব সুন্দর সাজানো।